আপনাদের অনেকেই গ্রামের এই দৃশ্যের সাথে পরিচিত যে বাচ্চাদের একটি দল খোলা এলাকায় খেলছে
বলের পিছনে দৌড়োনো ছেলেটিকে দেখুন
সে কাছের জঙ্গলময় এলাকায় প্রবেশ করে
সে একটি সাপ দেখে
দেখতে দেখতে সাপটি বিলের বাইরে আসে
ভয় পেয়ে ছেলেটি পাথর ছুঁড়ে সাপকে তাড়ানোর চেষ্টা করে
কিন্তু সাপটি চলে না গিয়ে ছেলেটির দিকে আসে এবং তার পায়ে কামড়ায়
ছেলেটি চিত্কার করলে বন্ধুরা তার দিকে দৌড়োয়
তার পায়ে দুটি লাল দাগ রয়েছে
তারা ছেলেটিকে ঝোপের বাইরে নিয়ে আসে
সেখানে হৈচৈ শুরু হয়
সকল বাচ্চারা প্রাথমিক চিকিত্সা সম্পর্কে ভিন্ন মতামত দেয়
এই অবস্থায় প্রাথমিক চিকিত্সা সম্পর্কে জানার গুরুত্ব বোঝা যায়
ফার্স্ট এআইডি ওন স্নেক বিতে এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এখানে দেখব প্রাথমিক চিকিত্সার গুরুত্ব এবং সাপ কামড়ের পর সঠিক প্রাথমিক চিকিত্সা কিভাবে নেয়
এর নির্দেশাবলীতে যাওয়ার পূর্বে আমরা দেখব যে ছেলেগুলি তার বন্ধুকে বাঁচাতে কি করেছিল
তারা ছেলেটিকে শুয়িয়ে দিয়ে তারপর তাকে হাসপাতালে নিয়ে যেতে বড়দের সাহায্য চায়
তারা ক্ষতের উপরে একটি কাপড় বাঁধে
এটা কি সঠিক প্রাথমিক চিকিত্সা ছিল
একভাবে এটি সঠিক ছিল
এই ক্ষেত্রে হাসপাতাল বেশি দূরে ছিল না
তাই ছেলেটি সঠিক সময়ে চিকিত্সা পায়
সাপ কামড়ানো অবস্থায় প্রাথমিক চিকিত্সার সঠিক উপায় হল ব্যক্তিকে সমতল এলাকায় শুয়িয়ে দিন
প্রভাবিত এলাকায় কাপড বেঁধে দিন
প্রাথমিক চিকিত্সার প্রথম উদ্দেশ্য হল বিষ শরীরের সর্বত্র ছড়িয়ে যাওয়া থামানো এবং ক্ষতের চারপাশে কাপড় কিভাবে বাঁধতে হবে
পায়ের উপরের অংশ থেকে বেঁধে নীচে পর্যন্ত যান
আরও চিকিত্সার জন্য ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যান
এইভাবে সময়মত দেওয়া চিকিত্সা অনেক ক্ষতি প্রতিরোধ করে
মনে রাখুন যে ভুল প্রাথমিক চিকিত্সা অবস্থা আরও খারাপ করতে পারে
সাপ কামড়ানোর পর প্রথমে রোগীকে নীচে শুয়িয়ে দিন
কাপড় বাঁধার সময় কিছু চেপে লাগান সাপ কামড়ানোর পর এগুলি করবেন না ক্ষত এলাকার চারপাশের চামড়া বা মাংস কাটবেন না
ক্ষত এলাকা বা চারপাশে বরফ দেবেন না
ব্যক্তিকে বিদ্যুতের ধাক্কা দেবেন না
ক্ষত এলাকা থেকে বেরোনো বিষ পান করে তা বাইরে বের করার চেষ্টা করবেন না কাপড় বেশী শক্ত করে বাঁধবেন না কারণ এটি ঘা পচাঁতে পারে
এই ভিডিওটি স্পোকেন টিউটোরিয়ালে ডিজিটাল ডিভাইড এর সেতু নির্মাণের এর অংশ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
এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে
অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়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
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য
আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি
ধন্যবাদ